কিছু না আমি তো বসে আছি তুমি কি করছো? আর বলো না আমি assignment করতে করতে অস্থির হয়ে যাচ্ছি। কেন অনেক assignment দিয়েছে নাকি? হ্যাঁ university তে এত assignment দেয় প্যারাই প্যারা আর ভালো লাগে না। এত প্যারা পড়ালেখা তো এখন আজকাল অনেক প্যারা হয়ে গিয়েসে। প্যারা থেকে বড় কখন কি পড়বো এটা difficult হয়ে গিয়েছে, পড়ালেখার system যে change হচ্ছে দিন দিন বলার বাহিরে। হ্যাঁ আমাদের education system টা আজকাল অনেক change হয়ে যাচ্ছে, কি হবে সামনে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ তুমি জানো? আমার যে বোন? ও পরীক্ষা দিল november মাসে গত November মাসে? ইন্টার পরীক্ষা না June July তে হয়? না ইন্টার হয় April এ কিন্তু November এ হয়েছে, এই corona আসার পর থেকে এই ইন্টার, ম্যাট্রিক final পরীক্ষা সব ওলট পালট হয়ে গেসে, ম্যাট্রিক পরীক্ষা হয় এখন June র পরে, ইন্টার হয় November, December এ এরকম। আচ্ছা, এই অবস্থা না? শিক্ষাব্যবস্থা দিন দিন খুবই কঠিন হয়ে গিয়েছে, আমরা আগে যেভাবে পড়ালেখা করেছি, এখন সেটা নাই, এখন সৃজনশীল কি পদ্ধতি আসলো, সৃজনশীল তো আমার মাথায়ঢোকে না। আহ teacher দের, এখনো training নিচ্ছে, সৃজনশীলের উপরে teacher রাও নাকি এখনো training নিচ্ছে, তো বাচ্চাদের কে ওরা কি পড়াবে? আর পড়ে টোরে আমরা graduated হয়ে যাইতেছি কি অবস্থা। আল্লাহ আজকাল শুনলাম উম খবরে দেখ~ দেখলাম দীপু মনি আমাদের শিক্ষামন্ত্রী বলছে যে, আহ পরীক্ষা নাকি আর থাকবে না, আসলেও কি এটা সত্যি? কি জানি? এরকম তো কতবারই বললো যে GSC, PSC পরীক্ষা আর দিতে হবে না, প্রথমে বলল যে GSC, PSC দিলে আর ম্যাট্রিক পরীক্ষা দেওয়া লাগবে না। কই? GSC ও দিলাম, PSC দিলাম, ম্যাট্রিক দিয়ে ইন্টার ও দিয়ে ফেলেছি। কই? ওগুলা তো আর উঠাইলোনা, আচ্ছা তারপরে decision নিল, GSC, PSC পরীক্ষা উঠিয়ে দিবে, ওটাও উঠাইলোনা। এখন শুধু তো Science, Commerce, Arts কিছুই থাকবে না।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

বাচ্চারা এখন এই করোনা আসার পর থেকে যখন online এ পড়ালেখা শুরু হয়েছে, ব্যাস mobile এ পড়বে mobile এ খেলবে, mobile এ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

পড়ে লেখে online এ? কেও google এ search করছে, কেও বই এ search করছে, দেখা গিয়েছে তিন চার টা friend একসাথে বসে পরীক্ষা দিচ্ছে online এ এরকম একটা অবস্থা। তো এভাবে তো আর শিক্ষার মান টা same রইল না। বেকারত্ব জিনিসটা আরো বেড়ে যাবে এই দেশে এরকম যদি চলতে থাকে চাকরি পাওয়া কি কঠিন? মানুষ CGPA নিয়ে, CGPAfive নিয়ে golden নিয়ে চাকরি পায়না। আর এখন যে অবস্থা হচ্ছে এগুলার result নিয়ে সামনে বেকার থাকার মতনও option থাকবে না কি হবে আল্লাহই জানে। সেটাই সেটাই শিক্ষা ব্যবস্থা ঠিক না থাকলে তো বেকারত্ব দিন দিন বেড়েই যাবে, এমনিই তো আমাদের দেশে বেকারত্ব কম নয়, তার উপরে এমন auto pass হলে পরীক্ষা না থাকলে, যারা ভালো student তাদের জন্য তো এটা খুব কষ্টকর হয়ে যাবে। আমার এক ছোট বোন কে আহ class four এ পড়ে four আরকি পড়তো এখন five এ উঠসে সামনে তার PSC একটা যে teacher খুজতেসি ভালো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

ঠিক ওরা তো এখন নিজেরাই পারে না সামনে কি পড়াবে? আর আজকাল সৃজনশীল এটা তো মানে দেখা যাচ্ছে আগে যারা যে system এ পড়ালেখা করেছে ওই system এর সাথে তো মিল নেই তো university র যা~ যারা আছে, Student রা তারা ওই সৃজনশীল পদ্ধতিটা ওরাও নিজেরা catch করতে পারছে না।

সৃজনশীল টা হচ্ছে গিয়ে আমার নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে প্রশ্নের উত্তরটা তাকে দিতে হত সৃজনশীল আমাদের কে একটা গল্প দিত যেটা কিনা আমাদের বই এর কোন গল্পের সাথে মিল থাকতো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

প্রয়োজন নেই কিছু কিছু নিয়ম কানুন এভাবেই আহ এরকম আসছে যেগুলোর প্রয়োজন নেই হয়েও কোন লাভ হচ্ছে না উল্টে বাচ্চাদের পড়ার থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। আর আর একটা জিনিস দেখলাম জানো আমার একটা ভাগ্নে আছে, ও এবার মাত্র নার্সারি তে ভর্তি হয়েছে ওকে এত এত বই দিয়েছে, বাংলা, ID সাধারণ জ্ঞান তারপর হচ্ছে যে তোমার, Math এর আলাদা ছয় সাত দশটার মত বই দিয়েছে তো এই নার্সারির বাচ্চার কি দশটা বই এর কোন দরকার আছে? বিজ্ঞান আলাদা সমাজের আলাদা ওদেরকে আর পড়াবেই কি? ওদেরকে তো অল্প কয়েকটা জিনিস পড়াবে, so সেগুলো note করে তারা পড়ালেই পারে এত বই তো দেখার দরকার নেই তাইনা? এত বই দেখে তো বাচ্চারাও ভয় পেয়ে যায় যে এত গুলো বই ওর তো পড়া শুরু করার আগেই পড়া থেকে মন উঠে যাবে। হ্যাঁ এতগুলো বই দেখলেই তো ভয় পেয়ে যাবে কিন্তু এত কিছু কি ওরা পড়ায় আসলে? এই বই থেকে তো এতকিছু কিছুই পড়ায় না অল্প কয়েকটা জিনিস পড়ায়, তো ওই অল্প কয়েকটা জিনিস তারা note করে পড়াক। আর এই যে আর বি বই দিয়েছে সাধারণ জ্ঞান বই দিয়েছে এতগুলা বই কেন দিয়েছে? ওরা কি এখনো লেখাই শিখেছে? ওরা তো সর সরাও ক, খ, এক, দুই ঠিক মত লিখতেই পারে না। তো এইগুলো বই তো তারা মুখে মুখে পড়াবে তো মুখে মুখে যেহেতু পড়াবে তো বই এর তো প্রয়োজন হয়না তারা সুন্দর করে sheet করে পড়াতে পারে। আসলে আমার মনে কি সরকারের একবরেই চিন্তা ভাবনা করে যেগুলা একদম প্রয়োজন একটা schedule করে

আহ ভিতর থেকে serious কাজ করা seriousness কাজ করাটা off হয়ে যাচ্ছে যেমন এখন একটা decision নিচ্ছে আমরা বিশ্বাস করছিনা কারণ এরকম আগে অনেক বার অনেক ধরনের decision নেওয়া হয়েছে যেগুলা কার্যকরী হয়নি। তো একবার একটা decision নেওয়া যেটা আর দশ বারো বছরের মধ্যে change না হবে। তাহলে কি হবে সবাই ওটার মধ্যে আহ আমল করা শুরু করবে, ওটাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। আচ্ছা ঠিক বলেছো ঠিক বলেছো আসলে এখন শিক্ষা আহ তুমি যেটা বলেছো সেটা ঠিক বলেছো যে সরকারকে একটা, একটা সিদ্ধান্তে থাকা উচিৎ যে এইভাবে আমরা যদি মানে এরকম থেকে শুরু করে পর্যন্ত করলে যদি আমাদের, শিক্ষা ব্যবস্থাটা বাস্তবায়ন কিভাবে করা যায়, সেটার প্রতি খেয়াল রাখা উচিৎ কিন্তু প্রতি বছর বছর যদি change হয় তখন তো বাচ্চাদের পড়ালেখার প্রতি থেকে মন উঠে যাবে। প্রতি বছর বছর তো শিক্ষা ব্যবস্থা change করা যায়না তাই না? এটা খুবই একটা, আর দেখা যায় যে বাচ্চাদের জন্য সবার সব বাচ্চার brain তো এক নয় তাই না? সবাই সব পড়া catch করতে পারে না।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 করাটা এত খরচ হয়ে যাচ্ছে যে অনেক বাবা মাই আছে বাচ্চাদেরকে পড়ানোটা আর continue করতে পারে না দেখা যাচ্ছে কি মেয়ে বাচ্চাদের কে নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলে শিশুদেরকে নিয়ে কাজে লাগিয়ে দিচ্ছে যার কারণে এত বছর পর ইদানিং দেখতেসি আমি যে বাল্য বিবাহটা বেড়ে যাচ্ছে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

কি হবে জানিনা শিক্ষার ক্ষেত্রে

এখন আমাদের শিক্ষার যে অবস্থা আহ দিন দিন শুধু খারাপের দিকেই যাচ্ছে আমার মনে হচ্ছে পড়ালেখার প্রতি সব বাচ্চারা সব মনই উঠে যাবে।

বাচ্চারা নতুন কিছু শিখতে পারছে না যেটা শিখছে ওটা ভুলে যাচ্ছে নতুন দিচ্ছি পুরোনো টা ভুলে যাচ্ছে, পুরানটা মনে করছে নতুনটা ভুলে যাচ্ছে এরকম অবস্থা আমারই দেখ আমি গত semester কি পড়সি আমার কিছুই মনে নেই। semester আসছে সেটাতে কি পড়বো? এই যে, এখন ইদানিং দেখতেসি যে current অনেক যায় যার কারণে versity র class ও ঠিক মতন করা যাচ্ছে না।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

ঠিক বলেছো ঠিক বলেছো আমি তো এখনকার বই দেখলে অনেক কিছুই বুঝিনা কারণ আমাদের সময়ে যে বই ছিল আর এখনকার যে বই শিখায়, আমি অনেক কিছুই বুঝতে পারিনা অনেক কিছুই catch করতে পারি না। দেখা যাচ্ছে কি আমাকে নতুন করে আবার পড়তে হচ্ছে সেগুলো। আমার আবার আরেকটা জিনিস অবাক লাগে এই যে তিনটে বিভাগ করা হয়েছে science, commerce, arts Science এর student দের প্রত্যেকটা subject এ teacher লাগবে ওটা একদম অনেক গুরুত্তপূর্ণ আহ ওটার সামনে অন্যান্য যে subject commerce আছে arts আছে, ওদের দাম নেই। এই জিনিসটা আসলে ভুল প্রত্যেকটা বিষয়েই যার যা জায়গায় গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা বিষয় নিয়েই এক একজন মানুষ তাদের career গড়তে পারে এবং প্রত্যেকটা বিষয়ই দেশের জন্য খুব important এই জিনিসটাকে মানুষ মনে করে যে ও ও commerce নিয়ে পড়ছে এটা কোন ব্যাপারই না এটা সবাই পড়তে পারে, arts নিয়ে পড়ছে, ব্যাপারই না science কেই প্রাধান্য দেওয়া হচ্ছে আসলে এই জিনিসটা করা ঠিক না এটাকেও হেও করা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আসলে, কারণ যে যে যে বিভাগ সে সে উম মানে যার যার যার যার জায়গা থেকে সে সে সেইদিক দিয়ে ইয়ে আরকি হ্যাঁ যেরকম এই জিনিসটা change করা হচ্ছে। Subject এর ওপর থেকেও এই জিনিস টা change করা দরকার, যার কারণে হয়তো বা সরকার এই decision টা নিচ্ছে যে এরকম আর বিভাগ থাকবে না science, commerce, arts থাকবে না পরীক্ষা থাকবে না। হতে পারে আসলে এটা ঠিক বুঝতে পারছি না। এটা আসতে আসতে যত দিন যাবে তখন বোঝা যাবে আমাদের শিক্ষা ব্যবস্থার কি হলো? আসলে কি অগ্রগতি হলো? নাকি অবনতি হলো? দেখি কি হয় তুমি এসো একদিন বাসায় আসলে দেখতে পাবে কি ধরনের আমাদের এখন পড়ালেখার change হয়েছে, তোমরা যখন university তে পড়তা একরকম ছিল, এখন আমাদের গুলো change দেখলে হয়তো বা বুঝতে পারবা কত পার্থক্য। হ্যাঁ আসলে একদিন হবে এসে দেখা উচিৎ আসলে শিক্ষা ব্যবস্থার কি হলো, পড়ালেখার কোন, মিলই পাইনা আমি আগের পড়ালেখার সাথে কোন মিলই পাইনা। আগের পড়ালেখার সাথে। আমি five এর যে student পড়াই মনে হচ্ছে না যে আমি five এর অঙ্ক করাচ্ছি যেন class ten এর অঙ্ক করাচ্ছি এরকম অবস্থা math এর এত change হয়েছে কথা কখনো ভাবিইনি।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 Math এর ক্ষেত্রে আমার কাছে সৃজনশীলতা খুব প্যারা লাগে, দেখা যায় যে জন্য যেটা হয় math এ, বৃদ্ধি হচ্ছে multiple choice, math এর জন্য খুবই কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, সব math তো আর এক minute এ করা যায়না, দেখা যাচ্ছে যে তিরিশটা বহুনির্বাচনীর জন্য তিরিশ minute সময় দেওয়া হয়েছে। তো teacher রা বলে, যে যেরকম একটা math এক minute এ solve করা যায়না, এরকম আছে এরকম অনেক MCQ আছে যেটা solve করতে মানে তিরিশ second ও লাগে না বা দশ second ও লাগে না ওভাবে miss match হয়ে যায়। তবে ব্যাপারটা আসলে এরকমটা না। Okay বুঝতে পেরেছি যাক তোমার সাথে কথা বলে ভালোই লাগলো।

Hello sir আমি অমির রাজেদ বলছি, রাজা tours and travels থেকে. actually আমাদের আগের বার এক~ মানে আগের বছর একটা আহ tour plan করা হয়েছিল. সিকিমের জন্যে and আপ~ আপনি ওখানে গেছিলেন তো আমি সেটারই review নেয়ার জন্য ফোন করছিলাম. হ্যাঁ Sir আমি actually আপনার থেকে জানতে চাইছিলাম যে আপনার total যে experience টা ছিল সেটা কেমন ছিল

মানে train timing delay হয়েছিল নাকি আমাদের তরফ থেকে কোন ভুলত্রুটি হয়েছিল সেটা একটু please clearly বললে ভাল হয় sir দুঃখিত sir এই বেপার টা নিয়ে actually আমি আপনাকে একটু অ~মানে explain করে বলতে চাইব বিষয়টা সেটা হল আপনাদের মানে যে group

তো~ তাদের জন্যই আমাদেরকে গাড়ি manage করা~ করতে হচ্ছিল না আমাদের কাছে যেহেতু আমাদের budget টা tight ছিল and আমাদেরও তো একটা profit margin থাকে তো তার জন্যই আমাদের কাছে দুটোই গাড়ি ছিল সেই ভাবেই আমরা~ আরকি বেপার টা করছিলাম তো somehow আহ traffic jam এর জন্যে বা কিছুর জন্যে আমরা আ~ একটু ওই~ delay হয়ে গেসে তাই ত সেটার জন্যে খুবই দুঃখিত sir আর কোন কি problem হয়েছে? খুবই দুঃখিত sir এই বিষয়টার জন্যে আমরা actually যখন কোন hotel book করি মানে আমাদের তরফ থেকে তখন তো আমাদের hotel এর manager এর সাথে কথা হয় এবারে আমরা মানে যখন manager এর সাথে কথা বলেছিলাম তখন কিন্তু manager আমাদেরকে সবদিক থেকে মানে পরিষ্কার পরিছন্ন hotel হবে সবকিছু হবে এই জিনিস গুলো কিন্তু promise করেছিল কিন্তু~ আপনাদের experience এর জন্যে খুবই দুঃখিত sir আমি নিশ্চয়ই কিছু step নেবো ওনাদের বিরুদ্ধে and আমি চেষ্টা করব যে পরের~বার থেকে যেন সমস্যা গুলো না হয় sir আর কোন সমস্যা কি আপনার হয়েছে? sir আমার খুবই খারাপ লাগছে এই জিনিসগুলো শুনে actually আমাদের আহ আগের বারের tour টা যে manage করেছিল আহ সে usually আমাদের tour manage করে থাকে না আহ আ~আমাদের basically যে মানে manager থাকে সে আগের বারের tour টাই ছিল না কারন কি ওটা ত post COVID হয়েছিল tour টা আগের বছর আহ কিন্তু মানে সে আহ মানে tour টা manage করতে পারে নি কিছু অসুস্থতার কারণে কিন্তু আহ sir আমি আপনাকে এইটুকু promise করতে পারি যে sir আপনি যদি এই বছর আমাদের সাথে যেকোনো জায়গার কোন tour এ আমাদের অনেক গুলো plans আছে

সেটাই আমরা মানে~ fulfill করার চেষ্টা করব and কোন রকম~ কোন রকমের time delay বা কোনরকমের service delay কোনটাই আপনাকে face করতে হবে না এইটা আমাদের তরফ থেকে promise থাকছে and আমি এইটাও sir আপনাকে বলব যে আপনার মানে এই experience টা যেটা হয়েছে সেটার জন্য আমি এইটাও আপনাকে বলব যে আপনি যদি পরের tour টায় আমাদেরকে join করেন and আপনারা যদি কোন রকমের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা পুরো cash back আপনাকে করে দেবো পুরো tour তার ঠিক আছে so sir আগের tour টার জন্য খুবই দুঃখিত and আমি ক্ষমা চাইছি আপনার থেকে যে আমরা মানে আপনাকে satisfy করতে পারি নি কারন কি এইটা আমাদের দায়িত্ব যে কোন কারর সাথে মানে আমাদেরকে টাকা দিয়ে আমাদের~ মানে আমাদেরকে ভরসা করে আমাদের সাথে যাচ্ছে কিন্তু আমরা তাদেরকে satisfy করতে পারছি না কিন্তু sir আপনি আহ actually এই বছরও আমরা মানে সিকিম যাওয়ার একটা tour plan করছি, ঠিক আছে? সেটার package আছে Ten Thousand Rupee ওই package টার মধ্যে আমরা আহ side seeing যে place গুলো আছে আহ সেই আহ place গুলোর নাম আমি আপনাকে বলে দিচ্ছি. সেইগুলো হলো একটা আছে তো আহ ঝাঙ্গুলেক আছে, আহ Yeamtham Valley আছে, Zero Point আছে আহ এই জায়গাগুলো এই তিনটি জায়গাই আছে Ten Thousand Rupees এর মধ্যে and সেই আপনি যদি আমাদেরকে join করেন sir তাহলে সেইটা আমরা special discount price আপনি আমাদের site এও দেখে নিতে পারেন. জি এইটা Ten Thousand Rupees এর tour আপনাকে special discount আমি দিচ্ছি, Two thousand Rupees আমি discount দিচ্ছি তো আপনি এটা eight thousand এ যেতে পারেন এই tour টায় আমাদের সাথে. sir এটা তো সিকিম tour so আমরা একদম মানে আহ যখন উহ মানে winter season চলবে আর কি December to Jan~ এই time টায় আমরা যেতে চাইছি না কারন কি এই time টায় অনেকেই জিনিসটা মানে fully enjoy করতে পারে না, কেউ হয়ত মানে অনেকেই একটু বয়স্ক লোকজন নিয়েও যায় কিছু কিছু মানে ছোটখাটো বাচ্চা নিয়েও যায় অনেকে তো অতটা ঠাণ্ডা আহ মানে বাচ্চা বা বয়স্করা সহ্য করতে পারে না, তো আমরা ভাবছি এইটা মানে November এর end এর দিকে করবো এইটা একটা এক week এর হবে, ঠিকাছে? এটা আমরা November এর end এর দিকে করবো এই year এ. তো sir আপনি কি ইচ্ছুক এটার জন্যে? না sir একেবারেই এ problem গুলোই আর হবে না. আগেরবার যিনি আপনাদের সাথে গিয়েছিলেন তিনি actually অতটা Experienced ও না, ঠিকাছে? তিনি just মানে একটা part time job এর মানে job job না করছিলেন আমাদের company এর সাথে তো সেই অনুযায়ীই ব্যাপারটা হয়েছিল কারকি আমাদের এই সমস্যাগুলোও মানে usually হয়ে থাকে না তো আমাদের usual যে tour guide থাক মানে যিনি থাকেন তার নাম হলো আশিক সেন. usually যিনি tour guide থাকেন তার নাম হলো আশিক সেন. তো এইবারে উনিই থাকছেন এই November এর tour এ. তো এটাই হচ্ছে ব্যাপার. আর তো উনি কখনই এই জিনিসগুলো হতে দেবেন না and আপনাদের মানে comfort zone টা and আপনাদের satisfaction টা উনার কাছ~ মানে আমার কাছে যেমন priority আমাদের company এর কাছে এরম priority. তো উনিও সেই priority টা কে respect করবেন.

এইটুকু আমি আপনাকে বলব যে sir আপনি যদি নভেম্বর এর এই সিকিম tour টায় আপনি~আপ আমাদের সাথে যান তাহলে আপনি কোনভাবেই আ~মানে আহ কোনোভাবেই loss এ যাবেন না আরকি. আমি আপানাকে এইটুকু বলতে পার sir sir আপনাকে আমি পুরো details দিয়ে দিচ্ছি, যে আমরা কিভাবে plan করছি and আমি এইটাও আপনাকে বলছি যে আমাদের এইবারে যে tour টা হচ্ছে সেইটা আমাদের পুরানো manager তো করছেই মানে পুরানো যে আমাদের Tourist guide টা আছে মানে আশিস সেন যার নাম আমি বললাম আহ সে তো থাকছেই and তার সাথেই একজন আহ ওই মানে north east side এর ই একজন লোক থাকছে যিনি আরও বেপার সেপার গুলো আরও ভালভাবে জানেন and উনি ওখানেই থাকেন so আর ওই কোন problem হবেনা আমার মনেহয় এই বেপার টা তে আহ আমরা এটা নভেম্বর এর first আপনি বললেন আমি আহ ভুল আপনাকে বলেছিলাম হয়ত voice টা আমরা নভেম্বর এর first এ করছিনা এটা নভেম্বর এর end এর দিকেই করছি আরকি আহ so নভেম্বর এর end দিকে এটা start হচ্ছে exect date টা sir আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ কি এখন তো সবে জানুয়ারী ফেব্রুয়ারী চলছে আহ আপনি অনান্যা tours ও একটু দেখতে পারেন site এ ঢুকে যেগুলো আহ মে জুন জুলাই এই সব month এর দিকে আছে বা আপনি যদি পাহাড়~পাহাড় ঘুরতে interested হন তাহলে ডিসেম্বর এর দিকে আমরা দার্জিলিং এর একটা tour plan করছি আহ নভেম্বরের যেটা আমি সিকিম এর যে আহ আপনি জানতে চাইলেন সেটা হলও আমাদের এই tour~tour টার total budget হল আহ ten thousand আপনা~আপনারা আমাদেরকে ten thousand দেন তাহলে আমরা এই তিনটা জায়গা আপনাদেরকে ঘুরাব যেই site গুলোর নাম আপনাদেরকে আপনাকে বললাম আহ কিন্তু আহ

and এই thousand আপনি দিচ্ছেন এইটা আহ আপনাকে যে জিনিসগুলো carry করতে হবে must সেটা হল আহ আপনার vaccination certificate এইটা খুব মানে খুবই important না হলে আমরা আপনাকে tour এ নিয়ে যেতে পারবনা sir and বাকি যা যাবতীয় documents যা লাগবে সেইগুলা sir tour এর আগে আপনাকে জানিয়ে দেয়া হবে. sir regarding আগের tour টা আগের tour টার মানে review আমরা এই কারণে করছি আমাদের usually review করা হয়না কারণ কি আহ audit মানে যারা আমাদের customer তাদের থেকে আমরা positive feedback ই পেয়ে থাকি কিন্তু এইবারের tour টার review এই কারণেই করা হচ্ছে মানে আগেরবারের tour টার আহ কারণ কি আমরা নিজেরাও কোথাও না কোথাও feel করেছি যে আগেরবারের tour টা কিন্তু somehow একটু আহ বাজে জিনিসপত্র ঘটেছে কারণ কি আগেরবারের tour টায় আমাদের company র তরফ থেকে কিন্তু কিছু টাকা দিতে হয়েছে আপনাদেরকে তো extra কিছু দিতেই হয়েছে আমাদের আমরা কিন্তু loss করে কিছু টাকা দিয়েছি sir ঠিকাছে কারণ কি আমাদের যে manage করছিল and যে tour guide ছিল মানে তারা কিন্তু মানে অনেকদিক দিয়েই ভুলভ্রান্তি করেছে ঠিকাছে তারা ঠিকঠাক ভাবে গাড়ি manage করতে পারে নি তারা ঠিক ঠাক হোটেল book করতে পারেনি যেখা~ and আহ মানে একটা মানে কি বলব দামি হোটেল book করেছে যেখানে ঠিকঠাক service নেই আমরা অনেক customer এর থেকেই শুনলাম তারপর siteseeing~siteseeing এ নিয়ে যাওয়ার জন্য আলাদা আলাদা যে গাড়ি গুলো book হয়েছিল সেগুলো বেশি খরচায় book হয়েছে তো আমরা যেই plan এ usually সি~মানে যেই budget এ আমরা সিকিম usually ঘুরে থাকি সেই budget exceed করে মানে হইত আমাদের এক exit এর tour ছিল সেইটা হয়ত পাঁচ দিনের মধ্যেই সেই budget আমাদের exe~exceed করে গেছিল so বাকি দুই দিনের খরচা পুরোপুরি আমাদেরকে চালাতে হয়েছে sir তো আগেরবারের tour টা sir পুরোপুরি মানে এটা company ই দোষ sir আমি এটা মেনে নেবো so এইবারে sir আমাদের তো এই আগেরবারই যে আমরা প্রথমবার সিকিম গেছি এটাতো না আমরা এর আগেও অনেকবার গিয়েছি এইটাই তো সমস্যা কিন্তু আগেরবারই হয়েছে sir and আমি বারেবারে আপনাকে sir এটাই বলছি যে এটা কিন্তু completely আমাদের manager এর জন্যে sir আপনি আমাদের website এও ঢুকে দেখবেন আমাদের যে tourist guide and manager আছে আপনি দুটো desk দেখবেন আমাদের ত~মানে আপনি আগেরবারই যে tour টাই গেছিলেন মানে যেই লোক গুলোকে আপনি দেখেছিলেন যারা manage করছে

আহ just মানে আমাদের এই আহ কারণ কি আমাদের আহ যে~ যিনি manage করেন আশিস সেন তিনি একটু অসুস্থ ছিলেন তো sir এই বারের tour এ কিন্তু আবার মানে

আহ sir এইটুকু আমি আপনাকে promise করতে পারি যে এইবারের tour মানে যেকোনো আপনি tour এ যান এইবারে শুধুমাত্র সিকিম ই না আপনি যেকোনো tour যান এইবার থেকে কিন্তু এই সমস্যা গুলেো একেবারেই হবে না সেটা

time regarding food regarding হোটেল regarding sightseeing কোনোরকমের সমস্যা আপনি যদি face করে থাকেন sir তাহলে আমরা পুরো cashback আপনাকে করবো so মানে এই জিনিসটা আমি মানে কোন customer কেই provide করি না কিন্তু sir আমি খুবই দুঃখিত যে আপ~আগেরবার আপনাকে মানে আপনি

আমাদের company র থেকে এরকম কখনই করা হয়নি বা আমি জানিনা এগুলো করা~হ মানে এগুলো আহ মানে আমাদের company র মানে এইটা যে আমাদের নাম খারাপ হচ্ছে সেইটা তো আমার দু~আমার মানে কষ্ট হয়ত হচ্ছে না কিন্তু sir আপনাকে মানে আপনাকে যে আমরা experience টা দিতে পারলাম না আপনার যে টাকাটা waste সেইটা আমার খারাপ লাগছে sir তো আপনি next time যখন যাবেন এই type এর কোনোরকমের সমস্যা কোনো রকমের আহ মানে কোনো রকমের সমস্যা আপনাকে face করতেই হবে না আপনি একটুও মানে আহ সুখে শান্তিতে tour টা একদম করবেন and like this will be one of the best tours of your life sir এইটা আমি আপনাকে বলতে পারব. হ্যাঁ sir নিশ্চয়ই আমাদের যে সিকিম tour টা হচ্ছে and আপনাকে আগেও বললাম যে আমরা একটা family কে at a time tour করাই না সেটা premium plan এ একটা family থাকে একটা normal যে plan টা থাকে সেইটার একটা family থাকে so premium plan যেটা আছে sir সেইটা বারো হাজার মানে দু হাজার বেশি so sir আপনার discounted price হয়ে যাবে সেটা ten thousand so সেইটা যদি আপনি নেন সেটাতে কিছুই না sir আপনার হোটেল টা একটু better হবে and আপনার যে dinner lunch এইগুলো থাকবে সেগুলোতে আর একটু মানে better খাবার দাবার থাকবে better বলতে যে মানে item বেশি থাকবে বা সেই আহ মানে ওই আরকি যে item বেশি থাকলো কিছু কিছু বা এইগুলোই মানে টুকটাক কিছু জিনিসপত্র এইরূপ এটা মানে খুব যে আহ মানে better experience দেয়া হবে বললাম কিছুই না আপনি আহ normal plan টাতে যে experience টা পাবেন ঘোরার সেইটাও সেইটা and premium plan টাও almost same just difference এটাই যে আপনার হোটেলটা আর একটু better হবে মানে আর একটু বলতে অনেকটাই better হবে আমরা মানে usually five star হোটেলই ব্যাবস্থা করে দিয়ে থাকি

মানে ভাল হোটেল যেটাতে hygiene maintain করা হয় আপনি থেক~মানে থাকতে কোন সমস্যা হবে না এরকম type এর একটা হোটেল আমরা normal plan টায় provide করি sir না sir actually আমরা ওই হোটেল তো আপ~মানে আমরা actually কিন্তু প্রত্যেকবার যখন সিকিমে plan করি আমাদের কিন্তু ওই হোটেলই দেয়া হয় কিন্তু ওই হোটেল কিন্তু আমি জানিনা আগেরবার

পনেরো থেকে আমাদের এই আহ tours and travels চলছে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ অব্দি কিন্তু কোনোরকম ওই কোনোরকম সমস্যা ওই হোটেল এর সাথে হয় নি কিন্তু আগের বছর যেহেতু এই সমস্যাটা হয়েছে আমরা ওই হোটেলতাতো definitely এইবার আর মানে book করবো না আমরা অন্য হোটেলই book করবো and We will make sure যে ওই হোটেলটাতে কোন রকম সমস্যা হবে না.

গান গাই আরে শোন না এই number টা খালি এমনি slang use করবি না ঠিক আছে এমনি normal কথা বল আমি বলছি কি শোন না আরে আমাকে হুট করে অরিন্দম বলল বুঝলি ব্যাপারটা ।

এই তো উম ভালোই আছি এই semester এর exam চলছে, কিছুদিন আগেই শেষ হলো একটা আবার কিছুদিন পর আছে এই নিয়ে খুব চাপে আছি। তুই বল কেমন আছিস? আচ্ছা কেন~ কেনো তুই মানে কি নিয়ে পড়ছিলি graduation?

আচ্ছা তবে তোদের মানে তুই যেই line টা নিয়ে পড়ছিস সম্ভবত মানে job opportunity তো অনেক বেশি সেটাতে মনে হয়ে। হ্যাঁ এটা ঠিক কথা